আরে দাদা বলবেন না একটা বন্ধু ছিল আমার ও আমাকে বললো ভাই চল তুই একটু আন্দোলন করবি ওরা যা বলবে তাতে হা তে হা বলবি না তে না বলবি ভাই একটা করে টিফিন দেবে যাওয়া আসার খরচা free আমি বললাম যে ঠিক আছে তাহলে ভাই যেতে তো ক্ষতি নেই একদিন কার খাবার যোগান হয়ে যাবে ঠিক আছে ঘুরে আসায় হয়ে যাবে কলকাতা আর যদি meeting হয় তখন ধরুন বড়ো বড়ো নেতাদের সঙ্গে দেখাও হয়ে যাবে but কি জানতাম যে এতো জোরে police এ বেড়াবে জানলে তো আমি যেতামি না ও দাদা খুব একটা মানে আমাকে খারাপ লাগছে যে আপনাকে মারটা দিয়েছিলো এই জন্য আমি দেখবেন আপনাকে বলেছিলাম যে চাকরি টা হয়তো যদি করতে Police এর টা যদি করতেন তাহলে আপনি বারোটা খাওয়ার জায়গায় আপনি বাড়ি দিতেন সেদিনকে বুজতে পারছেন তো হ্যাঁ ওটাই তাহলে এবার আমি ভাবছি যে এবার মানে কি বলবো কষ্ট কষ্ট করে মানে রাত জেগে দু দিন পরে but এখন কি বলতো age তা নেই না তার জন্যই কষ্ট হচ্ছে যে বেকার এই যে এসে তারপরে তো দু বারি দিয়েছে এবার যদি একটু young হতাম তাহলে তো মনে হয় হাত পা ভেঙে দিতো ব্যাপারে মারছে মানে কোনো মায়া দোয়া নেই পুরো একবারে দমাদম মারছে একদম একদম Police রা তো এই সব নিয়ে মার ধোর করে না তার কারণ দেখুন ওদেরকে Traning এ সরকার মানে যেহেতু ওদেরকে Police তৈরী করে তখন Traning এ ওদেরকে যারা Army আর কি তাদেরকে কিন্তু Special Traning দেওয়া হয় নিয়ে হয় তো তাদের বাড়ির সামনে হয় তো কোনো আতঙ্কবাদী হয় তো এই রকম তার বাড়ির পরিবারকে ধরেছে এই রকম বলছে যদি তুমি এই জিনিসটা হয় দিয়ে দাও India হয় বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা বোমা হয় তো তাদের কাছে থেকে নিয়ে নিয়ে নিয়েছে তো ওরা India টাকে মানে ধ্বংস করার জন্য বা নষ্ট করার জন্য হয় তো বলছে হয় তো ওদের বাড়ির পরিবারকে একজন কে ছেলে হোক মেয়ে বা তার বউ হোক বা তার মা হোক বাবা হোক

তাদের ও মনে অনেক কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে But কি করবে বলুন দেশের জন্য তো তার লড়ছে বা দেশের জন্য আর কি রক্ষা করছে আমাদের Border এ তাই জন্য হয় তো আমার একটু সুখে বা শান্তিতে থাকতে পাচ্ছি পারছি এখন

এই যে আবাস যোজনা যে টাকাটা কি সেটার funding কি করে হয় আপনি একটু জানেন Funding হয় কিভাবে সেটা আমি অবশ্যই বলতে পারি আপনাকে আপনি যদি জানতে চান তাহলে এলে মাথায় আমি যদি না জানতে চাই তা আপনাকে কেন প্রশ্ন করতে যাবো আপনাকে প্রশ্ন করলাম কেনো যে যাতে জানেন বলে ঠিক আছে তো জানলে তো আমার জানার ইচ্ছে আছে বলেই তো আপনাকে জিজ্ঞেস করবো আর নাহলে কি আপনার সঙ্গে আড্ডা মারার জন্য বসে আছি নাকি চা কোথায় আছে যে আড্ডা মারবো একদম একদম আরে বাবা আপনি এত রেগে যাচ্চেন বলেন তো আপনার কি মানে বাড়িতে ঝগড়া হয়েছে যে রেগে যাচ্চেন একটু কথাই আরে না না বাড়িতে ঝগড়া হলে আপনার সঙ্গে থোড়ি কথা বলতাম মশাই এখন বৌ এর সঙ্গে মারপিট করতাম আচ্ছা আচ্ছা তাই নাকি নিয়ে আপনার কটা ছেলে গো আমি আমি তো সেটা জানি না আরে মশাই ছেলে একটা ছেলে আর বলেন না কি বিচ্ছু কি বিচ্ছু মানে সারাদিন পাগল করে দেয়

কিছু বলার নেই বলার বাইরে অত্যাচার করে আমাকে তাই জন্য তো মোতে আমি বাইরে চলে এসেছি নাহলে কি আমাকে বাড়িতে থাকতে ভালো লাগেনা আমাকে আমার তো মানে কি বলবো বাড়িতে থাকতেই ভালো লাগে but কি বলবো এতো জ্বালাতন আমার বৌয়ের ছেলের আমি তাই জন্য কাজ এ চলে এসেছি বা বা খুব ভালো করেছিস যাই হোক এ টা নিয়ে কোনো সম্মানের মানে যদি বলা হয় তো tension নেই তো আবাস যোজনার সম্পর্কে যদি বলি আপনি বা আপনাকে বা সরকার কি কি আহ সুবিধে দিচ্ছে এটা কি আপনি জানতে চাইছেন না কোনটা জানতে চাইছেন তো একটু ভালো করে পরিষ্কার করে বলুন তো মানে আপনি যেটা জানুন সেটাই বলুন আচ্ছা আমি যেটা জানি সেটাই বলবো তাই কি না হ্যাঁ হ্যাঁ একদমই মানে আপনি যেটা জানেন সেটা যদি না বলবেন তা আমি জানি সেটা সেটা কি বলবেন

তো তাহলে তাহলে এই question টা করার মানে তা কি হলো আপনার যে আপনি কি জানতে চান আমি তো বললাম আপনি যেটা জানেন সেটাই হ্যাঁ অবশ্যয় সেটা বলবো আমি জানতে চাই মানে বলতে চাইছি এটাই যে আপনি যদি আপনার মানে বৌ এর ব্যাপারে কিছু জানতে চান না সেটাও কিন্তু আমি information তা দিতে পারি তার কারণ আপনি তো জানেন আমি একটা hacking এর কাজ করি মাঝে মধ্যে তা একটা mobile number থেকে কিন্তু আমি পুরো details তা বার করে দিতে পারি সেইজন্যই বললাম আর কি যাইহোক এই বিষয়ে কথা না শুরু করে আবাস যোজনা যেটা আমি জানি কি করে সরকার আর কি কি সুবিধে দিচ্ছে আর কি public কে ঠিক আছে হু ঠিক আছে সবেই ঠিক আছে আপনি কথা বললেই ঠিক হবে আচ্ছা আচ্ছা বলছি তাহলে দেখেন সরকারের প্রথম সুবিধা যদি কথা বলা হয় আমাদের বাড়ির মধ্যে তো দেখেন আমাদের সরকার প্রথম সুবিধা দিচ্ছে electric তা দ্বিতীয় সুবিধের কথা যদি বলা হয় যে কি দিচ্ছে সরকার এখন কিন্তু pipe line করে দিয়েছে তা প্রত্যেকটা বাড়িতে যে pipe line ঢুকে যাবে জল পাবে যাতে public এর অসুবিধে তা না হয় যে হয়তো একখান পাড়ার মধ্যে বা একটা গ্রাম এর মধ্যে হয়তো দুইটা কল বসিয়ে দিয়েছে সেখানে জল এর টাইম কল বসিয়ে দিয়েছিলো সেখানে তার ক্ষেত্রে কি হচ্ছে সেটা তাদের কে কষ্ট করতে হচ্ছে না বাড়ির মধ্যেই কিন্তু জল পেয়ে যাচ্ছে সেটা কিন্তু সরকার দিচ্ছে and তৃতীয় কথা যদি বলা হয় আমি যদি রান্নার কথা বলি তাহলে রান্না দেখবেন সবাই উনুনে করতো আর কি তার ক্ষেত্রে এখন সরকার সবাই কে কিন্তু gas দিয়ে দিয়েছে সেক্ষেত্রে যদি বলা হয় যে মানুষে খাবে হয়তো সে চাল বা দানা তা হয়তো কিনতে হতো এখন কিন্তু সপ্তাহে সপ্তাহে সেটা কিন্তু রেশন কিন্তু দিয়ে যাচ্ছে বাড়িতে মানে এটা আরেকটা সুবিধা যদি কথা বলা হয় আর যদি আপনার বলা হয় যদি যে রাস্তার কথা যদি বলি তো সরকার তো রাস্তা অবশ্যয় তো ঠিক করে দিচ্ছে জাতে public এর বর্ষাতে বর্ষার দিন হয়তো কোথাও খাল থাকবে বা জল জমতে

সেখান থেকে গাড়ি গেলো বা একটা কোথাও একটা মানুষ হয়তো টো টো তে চেপে আছে হয়তো সেখানে খালে মানে ঢুকে গিয়ে উল্টে যাবে তার ক্ষেত্রে মৃত্যও হতে পারে ওটার জন্য তো টাই জন্য রাস্তাটাও সরকার কিন্তু ঠিক করে দিচ্ছে সরকারের রাস্তাতে ঠিক করে দিচ্ছে রাস্তাতে যাওয়ার জন্য হয়তো আমি কোথাও যাবো সেখানে সেখানে কিন্তু সে একটা state bus করে দিচ্ছে জেতাতে অন্যান্য local bus এর তুলনায় state bus এর ভাড়া তার থেকে অনেক তাই কম

হ্যাঁ সবই বুঝতে পারছি but অনেক কথাতে কিন্তু logic ছিল না যেমন আপনার কথাটা হচ্ছে যে কি বললেন একটা একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন আরে মশাই আজ থেকে দশ বছর হয়ে গেল গোপালপুর এখন রাস্তা টো তৈরি হয়না এত গর্ত এ এত গর্ত এখানে মাছ চাষ করা হবে কি বলবো আপনাকে তো সে জায়গা থেকে আমি বলতে চাইছি যে আপনি কি সত্যি এটা বলছেন তার কারণ একটাই দেখেন আপনি হয়তো দরখাস্ত বা কোথাও কিছু করেন নাকি রাস্তা তা আপনাদের ঐরকম হয়ে আছে আমাদের তো এইদিকে just একদম যদি বলেন তো যদি জল ও ফেলে দিন না জলটাও মনে হয় যে শুকোবে না তাড়াতাড়ি এতো সুন্দরী রাস্তা করে দিয়েছে পিচ এর রাস্তা যে জলটাও হয়ত তুলে হয়তো সরিয়ে দেওয়া হবে এইরকম আর কি মানে কারণ হয়ে গেছে আর কি ও আরে দরখাস্ত মশাই একবার কি করেছিলাম জানেন একবার করেছিলাম যে মানে কিছু বন্ধু গুলো কে নিয়ে রাস্তার মধ্যে ধান পুঁততে লেগেছিলাম আমরা বিশাল আন্দোলন বিশাল ঝামেলা police media মানে কি বলবো ছয়লাপ হয়ে গেছিলো হ্যাঁ তো সেই জায়গা থেকে অবস্থা থেকে এইতো কিছু দিন আগে মানে কি বলবো অনেক ঝামেলা করার পর কিছু দিন আগে

হু হু বুজতে পারছি আমি দেখেন এটার মধ্যেও আপনি যে কথাটা তা বললেন এটার কিন্তু logic আছে এর ভিতরে দেখেন আপনারা হয়তো ঠিক জায়গায় দরখাস্তটা দিচ্ছিলেন না বা হয়তো পঞ্চায়েত দিচ্ছিলেন তারা কিন্তু avoid করছিলো হয়তো মানে উপর মহলে হয়তো পাঠাচ্ছিল না কিন্তু এর পরে যখনই media তা হয়েছে বুলালেন media তা যখন হয়েছে তারপরে কিন্তু খবরটা কিন্তু সরকার শুনতে পাওয়ার পর কিন্তু দেখেন sanction টা হয়েছে রাস্তাটা এই জন্যই সরকারের কানেই যদি এ না যাবে তাহলে সরকার কি ভাবে ঠিক করবে তাইনা এইটা তো সরকারের দোষ দেওয়া যাই না তাই না হ্যাঁ তো তাহলে পঞ্চায়েত member গুলোকে কি মুখ দেখাতে রেখেছে সরকার এগুলোকে তুলে ফেলে দিক তা বলে এদের বদলে আমাদিগকে বসিয়ে আমরা তো কি বলবো ঝড়ের গতিতে আগুন জ্বলবে আহ মানে sorry sorry মানে বলতে গেলে ঝড়ের গতিতে কাজ আগাবে ঠিকাছে মানে আজকে দিলো আজকেই একবারে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এর কাছে কাজ পৌঁছে যাবে শুধু পাঁচ ঘন্টা শুধু পাঁচ ঘন্টা লাগেব এখন থেকে কলকাতা যেতে বাস

নিজেরই তা দেখবেন বুজতে পারলেন নিজের profit তা দেখেবন হয়তো এখন প্রত্যেকটা মানুষ কেই হয়তো মনে রাখা হচ্ছে যে আমি যদি পেতাম তো আমি ভালো করে করতাম কিন্তু ওই কাজ তা পাওয়ার পরে হয়তো সে তার মর্ম কিছু হলেও বুঝে না আর কি প্রত্যেকটা মানুষ আর নাম দেবোন আমি কিন্তু অনেকটা লোকে আর কি বলছে আর কি তার মর্মটা এরকম আর কি পিরিস্থিতি বুজতে পারছেন তো তাই জন্য দেখেন এটা ঠিক কথা যে সরকার সবাই কে আর কি মনে ওই chance তা দেয়নি তাই জন্য অনেকে পড়াশোনা করতে হয় educated হতে হয় তার জন্য ও অনেক কিছু জানতে হয় ওর এর পরে কিন্তু দে পদটা বুজতে পারছেন তো

এবার politics এ তো নামতে গেলেই লোকে দেড় ভালো করে নামতে হবে তাইনা নাহলে লোকের vote পাবো কথা থেকে একদম একদম দাদা আপনি চিন্তা ভাবনা করছেন যে politics এ যাবেন মানে আপনি function হতে চান তাই কিনা হ্যাঁ তবেই তো লোকের ভালো করতে পারবো দাদা নাহলে সরকার নাহলে লোকের ভালো কি আমি নিজের পকেটে থেকে করবো পকেট থেকে পারবো করতে বলুন এতো লোকের

এবার ধরুন আমি যদি সরকারে যাই তখন তো আমার একটা দাবদাবা থাকবে না তো সে জায়গা থেকে আমি একটা লোকের মানে কি বলবো মানে এ বলবে এটা আমার করে দাও আমি বললাম ঠিকাছে দাড়াও রাস্তা ভালো করবো মানে বীরভূম চক চক করবে পুরো বুজতে পারছেন ব্যাপারটা কি হবে একদম একদম ঠিক বলেছেন যাই হোক দেখেন এই বিষয়ে যদি বলা হয় তো আপনি এক কাজ করতে পারেন আপনি ভোট দাঁড়াতে পারেন তাহলে অরে বাবা এখন তো আমাকে কেও চেনেই না ঠিকাছে তো আমি ভোট দাঁড়িয়ে করবো তা কি ঠিকাছে আমি আগে লোক এর সঙ্গে একটু কথা বার্তাটা বলি লোকের সঙ্গে মেলামেশা করি অরে আমি নতুন এসেছি এখানে আমাকে যদি ভোট দাঁড়ায় না আমি আমি তো ঝাড়খন্ড থেকে এসেছি বীরভূম এ এবার যদি আমি এখন আবার এখানে ধরুন নাগরত্ত্ব পেতে ধরুন দেরি আছে তো আমি আগে নাগারাতত্ত্ব তাই পাই তারপরে দেখা যাবে ভোট এড়ানোর ব্যাপারটা তো তখন মানে চিন্তা ভাবনা করবো তার আগে একটু দাব দাবা বানায় আমার ঠিক আছে তো এবার দাব দাবা তা বানাবো তারপর মানে যা হবে দেখা যাবে দেখেন দাদা আপনি যেহেতু ভোটে দাঁড়াবেন বলছেন আমি কিন্তু আপনাকে help করতে পারি এই বিষয় এ যদি আপনি চান তাহলে কিন্তু আমাকে আমি তো এমনি এমনি help করবো না বুজতে পারছেন তো কিছু তো লাগবেই বুজতে পারছেন তো

মানে ও ভোট দাঁড়াতে গেলে কি আটা রুটি বেলে কি লোককে খাওয়াতে হয়

অনেক কইছে মানে gift করতে হয় টাকা দিতে হয় ওই জন্য তারা পদটা বা টিকিটটা দেয় তারা যে তুমি এবার ভোট দাড়াও তো ওদেরকেই আর কি আমি তাদের সঙ্গে contact বা কথা বলে তাদেরকে মানে খুশি করার জন্য কিছু দিয়ে কিন্তু আপনাকে দাঁড়িয়ে দিতে পার ওই জায়গায় হ্যাঁ তো চিন্তা নেই কাকে কজনকে দিতে হবে বলুন আমাকে ঐটার জন্যই তো বললাম কজনকে minimum আপনার সবাইকেই লাগবে এখানে যদি বলেন থানার SP কে লাগবে তারপরে মেজবাবু ছোটবাবু বড়োবাবু ওদেরকে সবাই কে তো লাগবে প্রথম কথা দ্বিতীয় কাদের কে লাগবে দ্বিতীয় যারা MLA মানে লোকাল ছোট খাটো যারা নেতা আছে তাদের কে অবশ্যয় লাগবে ছোট খাটো নেতা কে দেওয়ার পরে বড়ো নেতা কে লাগবে যাতে বড়ো নেতা তা টিকিটটা দে এবং ছোট নেতা দেড় আগের দেব এবং থানা পুলিশ কে দেব বলি তারা কিন্তু বলবে যে না এই লোকটার বিষয়ে information নিয়েছি বা জেনেছি এই লোকটা কিন্তু ভালো ওর তারপরেই কিন্তু টিকিটটা দেবে বুজতে পারছেন সরকার তো এমনি এমনি আপনাকে টিকিটি তা দিয়ে দেবে না ঠিক আছে তাহলে ওই কি বলবো সবাই কে একটা কাচের ডিস বাটি দিয়ে দেব ঠিক আছে তাহলেই তো ধরুন সবার একটু gift দেওয়া হয়ে যাবে ঠিক আছে আর ওই যে ছোটো ছোটো নেতা গুলো আছে ওদিকে ওই একটা photo frame বা ফুলদানি দিয়ে দেব ঠিক আছে আর যে বড়ো নেতা আছে তাকে একটা মানে ভালো দেখে কি বলবো একটা কাঁসার থালা দিয়ে দেব কি আছে দাম তো বুজছেন কাঁসার থালা আটশো টাকা দাম ঠিক আছে অটো টাকা দেওয়া মানে বিশাল ব্যাপার ঠিকাছে তো তও দিয়ে দেবো যখন ওরা নেবে ঠিক আছে ঐ কথায় থাকলো তাহলে আপনি যোগাযোগ করে বলবেন আচ্ছা ছাড়ুন কাঁসার থালা তো ওরা নেবেন ওই বিষয়ে ছাড়ুন আপনাকে ভোট দাঁড়াতে হবেনা আপনি যা করছেন সেটাই করেন প্রয়োজনে মার তা খাচ্ছিলেন মার তাই খান অসুবিধা নাই একটু খেয়ে সহ্য করেন যাই হোক আমি আপনাকে আবার পরে phone করি ঠিকাছে তো যাই হোক ও এখন কথা বললাম যাই হোক আজকে তো রাখছি এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আপনি মার খান আমি রাখছি তাহলে